এটা বগা হোটেল বঠে। এঠেন তো লাই।

এখানে দমা ছেলা আছে-এ । এক-এক লোকে ভিডিও বানাচ্ছে-এ বাকি ছেলা গুলায় নাচছে-এ ।

এখানে সমুদ্র আছে-এ সমুদ্র ধারে একটা নৌকা আছে-এ ।

এখানে-এ একটি লাইট আছে-এ আর দমা লোক আছে-এ ।

অনেক জানলা আছে ঘরগিলা-আ-য় ছাতের উপরে অনেকগুলো কাপড় আছে ঘাটা-আ ।

হরেকরকমের গাছ দোমা আছে ।

একটা বড় দোকানে এখানে ফুল দমা কাপড় আছে-এ ।

এটা সেলুন দোকান বঠে। দোকানটার বারে-এ দুটো সাইকেল আছে-এ ।

মাঠটায় দমা গাড়ি-ই আর সাইকেল দাগা আছে-এ ।

এখানে একটা ঘর ব্যাঙ্ক আছে-এ ব্যাঙ্ক -টায় দমা লোক দাঁড়িয়ে আছে ।

আর দেখছো লোকে দমা আর একটা ঘর আছে এখানে আর সিঁড়িও আছে চাপবার জন্য ।

এই সেলুন -টায় এক লোকও চুল কাটেনি ।